কাঠের বাচ্চা দেখতে পাচ্ছি কাঠের পুরুষ দেখতে পাচ্ছি কাঠের মহিলা দেখতে পাচ্ছি।

ফটো -তে আমি ত্রিশূল দেখতে পাচ্ছি ফটো -তে কিছু মূর্তি দেখতে পাচ্ছি।

এই ফটোতে আমি কিছু লোক দেখতে পাচ্ছি।

এই ফটোতে আমি থার্মোকলের কিছু বক্স দেখতে পাচ্ছি।

এই ফটোতে কাপড় দেখতে পাচ্ছি।

এই ফটোতে একটা কাটের ব্রেঞ্চি দেখা যাচ্ছে।

এই ফটোটাতে আমি কয়েকটা সিলিন্ডার দেখতে পাচ্ছি।

এই ফটোটাতে দেওয়াল গুলো সাদা এবং লাল রঙের।

এখানে একটা ঠেলাগাড়ি দেখা যাচ্ছে।

এই ফটোতে আমি টেবিল দেখতে পাচ্ছি।